এটা একটা ঘর মনে হ--

স্কুলের সামনে অনেক বড়ো একটা মাঠ রয়েছে।

রেল ইনফোটি খুব সুন্দর দেখ--

একটা মনে হচ্ছে বালুরঘাট ইস্টেশন ।

দেওয়ালে একটাই এসিও লাগানো আছে।

এটা একটা গুদাম ঘর মনে হচ্ছে।

পুজোর অনুষ্ঠানে অনেক বাচ্চা মজা করছে।

এখানে একটি নদী দেখতে পাচ্ছি।

দোকানের বাইরে বাইক দেখতে পাচ্ছি।